এ ফটো টো একটা বটে। যেন একটো ছেলে--

এই দোকানটাতে অনেক কপি কিতাব রাখা আছে।

যার নাম রাধারাণী মিষ্টান ভান্ডার--

নদীর বটে এই নদীতে একটা হুইল আছে।

অনেক ঘার দেখাচ্ছে মহল দেখাচ্ছে ।

এই হল টার মধ্যে স্বামী বিবেকানন্দের মূর্তি লাগা আছে।

লাল ব্লু বস ডাঘাইছে।

এখানে চাদর নিয়ে ন্যাপে দিয়েছে।

অন্ধকার যেন একটা বড় পারা গেট আছে আর বয়সকার জন্য সিড়ি বাইন দিয়েছে।

বসে আছে আর সাইড -এ সাইড -এ দু তিনটা গাছ আছে--